জলাশয়ের জল কিছুটা ঘটানো এবং স্রোত যুক্ত বলে মনে হচ্ছে।

পাথর ও পাথর ইস্তুপের ওপর থেকে জল পড়তে লক্ষ করা যাচ্ছে।

ছবিটিতে কয়টি চেয়ার এবং অন্যান্য সরোজামও দেখা যাচ্ছে।

ছবিতে একটি পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবির সামনের দিকে কিছু গাছপালা দেখা যাচ্ছে যা প্রকৃত।

পরিবেশের ইঙ্গিতও দেয়। দৃষ্টিটি শান্ত এবং মনোরম যা প্রকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে।

মন্দিরের আশপাশে কিসু বাড়ি লক্ষ করা যাচ্ছে।

সামনে একটা বাঁশের চাউকার দেখতে পারতাসি।

ঘরটি হালকা বেগুনি রংয়ের এবং মেঝেতে সাদা টাইলস লাগা রয়েছে।

দোয়ালে একটি ছবি এবং কিছু শয্যা দেখা যাচ্ছে।

এইটে একটা জানলা লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটা অনেক বড়ো দাওয়াল রয়েছে।

সামনে অনেকগুলো গাছপালা দেখতে পারতেছি আমি।

রাস্তাটি এঁকেবেঁকে চলে গেসে ।

রাস্তাটির দুপাশে সবুজ গাছপালা লক্ষ করা যাচ্ছে।

একটা দোয়াল দেখা যাচ্ছে সবুজ কালারের।

তার পাশে জমিটি ঘাস এবং কিছু গাছপালা দিয়ে ঢাকা।

যেখানে ইলেকট্রিশিয়ান যন্ত্রপাতি সাজানো রয়েছে।

তারকগুলো বিভিন্ন আকারের বক্স এবং যন্ত্র অনুসারে দেখা।

হলঘরে অনেকগুলো টেবিল এবং চেয়ার সাজানো রয়েছে।

হলঘরের আলো উজ্জ্বল অ্যাবং মিষ্টি পরিষ্কার দেখা যাচ্ছে।

ফুলগুলি গলাকার এবং ঘন পাপড়িযুক্ত ফুল।

বারান্দার মেঝেতে টাইলস বসানো রয়েছে।

সুপার মার্কেটের আলো উজ্জ্বল এবং মেঝটি পরিষ্কার।

চিট এবং কিছু বৈদ্যুতিক তার দেখা যাচ্ছে।

ছবিটি সম্ভবত দিনেরবেলা তোলা হয়েছে কারণ আলো বেশি উজ্জ্বল।

চা বাগানের দৃশ্য ছবিতে দেখা যাচ্ছে যেখানে সরাবধ্য ভাবে চা'র গাছ রয়েছে।

সবগুলোতে বিভিন্ন আকারের বক্স এবং যন্ত্রাংশ দেখা যাচ্ছে।

যার নাম দেবান্ত বুকস ওয়াড ।

যেখানে কিছু জার এবং অন্যান্য জিনিস সাজানো রয়েছে।

ছবিটিতে একটি দোকানের তার্ক দেখা যাচ্ছে।

দোকানের দেওয়ালে একটি বড় পোস্টার দেখা যাচ্ছে যেখানে দুটি মহিলার ছবি এবং কিছু লেখা রয়েছে।